third semester চলছে, ok তো তোমার কি মনে হয়, complete হওয়ার পর কতদিন লাগবে তোমার? third sem এর পর এখনো ছ মাস হলে complete হয়ে যাবে. আমি সেটা বললাম যে তোমার কি মনে হয় complete হওয়ার পর, তোমার কতদিন লাগবে একটা job খুজতে বা পেতে? বিভিন্ন news channel দেখতে হবে কোথায় অ চাকরির vacancy আছে কিনা তার জন্য তো সময় লাগবেই.

যেটা তুমি choose করেছো ঠিক আছে, তো তোমার field এ দেখবে অনেক অনেক candidate আছে. আছে তো?

already আগে থেকে masters করে বসে আছে, এখনো কিন্তু পায়নি, backup source কিছু ভেবেছো? না ওরকম কিছু এখনো ভাবিনি . backup source কিছু ভাবনি, যে যদি এই field এ success না হও তাহলে অন্য কোনো field এ ভাবছিলাম এই পড়াশুনার line এ government কোনো service এর পরীক্ষা দেবো হ্যাঁ, তারপর?

private company তে, ok, মানে সেই ঘুরে ফিরে সেই private এ অসছো তাইতো? তো যখন আমরা private এই করব ঘুরে ফিরে তাহলে এত late কেন? তোমার কি মনে হয় যে একটা government sector এ যেই salary আছে, একটা private sector এ সেই salary নেই?

কিন্তু আমরা government service চাই কেন? হম হম বিভিন্ন সুযোগ সুবিধা থাকে. job secure থাকে, সুযোগ সুবিধা private sector এও থাকে, ভিসন থাকে, but একটা কি যে , government service এ যেটা হয় যে job সেকার আমার ঠিক আছে এত বছর অব্দিই আমি করতে পারবো আঁ but private sector এ কি হয় সেই secure জিনিসটা থাকে না বাকি সব কিছুই থাকে, salary তুমি ওর থেকে বেসি মানে অনেক বেসি অনেক বেসি income করতে পারবে ঠিক আছে সুযোগ সুবিধা তুমি যেটা বললে same পাবে, but একটা হয়েনা যেটা government service করলে হ্যাঁ আমি এত বছর অব্দি এত বছর ঠিক আছে settle হয়েগেলাম আমি but private sector এ সেই একটা risk থাকে, but তুমি এইবার কোনটা choose করতে চাইছো, টাকা চাইছো? বেসি তাড়াতাড়ি income করবো, ঠিক আছে বা secure চাইছো, সবাই চায়ে government service, but সবাই পায়েনা তখন move হতে হয় তোমার অন্য কোনো line এ, private sector এ সরকারী চাকরি পেতে গেলে সময় দিতে হবে অনেকটা, অনেকটা সময় নষ্ট যাকে বলে তার থেকে আমি, এমনি private company তে job করলে অনেক তাড়াতাড়ি income করতে পারব, এই ধরনের কিছু কাজ খুজতে হবে try করেছো কোনদিন খোঁজার? করেছিলাম একবার bank এর কিন্তু ওখানে বলছিল regular যেতে হবে এবার আমার college টাও তো regular attend করতেই হবে নাহলে তো পরীক্ষাতে বসতে দেবে না

ঠিক. কারণ তুমি যেখানে job করবে তখন তোমার একটা shift timing থাকবে and continue একদিন off পাবে তুমি but এর মধ্যে যে college and job দুটোর মধ্যে তো possible নয়, হয় তোমাকে একটা part time যদি সময় থাকে তাহলে নাহলে এখন তোমাকে focus করতে হবে তোমার next career যেটা তুমি choose করেছো masters এর ওপর তো সেটার ওপর . যদি তোমার বিস্সাত~ সাক~ অং হ্যাঁ দেখো তোমার মধ্যে যে confident আছে নিশ্চই সে জন্য তুমি এতদূর এসেছো অবশ্যই তুমি success হবে এমন নয় but তাও একটা backup করে রাখা দরকার, যদি না হয়ে তখন backup source college timing কটা থেকে কটা? আমাদের তো বারোটা থেকে পাঁচটা পর্যন্ত, কোনো কোনদিন একটা থেকে পাঁচটা একটা থেকে পাঁচটা বারোটা থেকে পাঁচটা, মানে সকাল থেকে তুমি চার ঘন্টা free free বলতে যাতায়াতেই তো অনেকটা time চলে যায়, বাড়ি থেকেই যাতায়াত করতে হয় college টা অনেক দুরে, সেই সকালেই বেরোতে হয় আর পৌঁছায় বারোটা

train bus ধরতে তো যেই টাইম এ আসে তো আমাকে একটু আগেই বেরিয়ে যেতে হয় বাড়ি ফিরতে? বাড়ি ফিরতে আটটা বেজে যায় রাত্তির তাহলে তো আর job করা হলো না

কেন ওই timing এ, এখন আর job করা মানে কোনো ভাবেই possible নয়, এবার যেটা night shift, night shift এ যদি job করে চাইছো তাহলে ঘুমাবে কখন? সকালে college যাবে কখন? সেটা একটা issue. উম আপনি কি job করেন? আমি, আমি private sector এই আছি

উম খুব ভালো আছি, কিভাবে পেয়েছি, কি ভাবে পেয়েছি বলতে, আহহঃ কি বলবো কি ভাবে পেয়েছি walk-in দিয়েছিলাম, ও, walk-in দেওয়ার পর process ramdown হয়ে যায় wait করছিলাম next process আসার জন্য, তার পরে যখন next process এলো, call করলাম, করার পর interview schedule হলো

আচ্ছা এখন সব জায়গায়ই বেশি job work from home এ আছে ঠিক আছে এবার খুজতে হবে খুজতে হবে খুঁজে apply করতে হবে apply করে interview দিতে হবে ব্যস নিজের টাইম মত একটা shift request করতে হবে যে আমি এই shift টা করবো আ তোমার যেটা তুমি যেটা বললে তোমার পক্ষে এখন possible নয় যেহেতু সকাল থেকে তোমার পুরো দিনটাই লেগে যাচ্ছে college এর মধ্যে সপ্তাহে দু তিন দিন college যাই সব দিন না বাড়িতে বসে কোনো কাজ করলে regular যেটা হবে না, নিজের টাইম অনুজাই করলে, এই ধরনের কাজ খুঁজলে পাওয়া যেতেই পারে handwritting এর কিছু কাজ হয় হ্যাঁ পাওয়া যেতেই পারে, পাওয়া যেতেই পারে তার জন্য তোমাকে খুজতে হবে এখন অনেক site রয়েছে যেই site গুলোতে তুমি sign up যদি করে থাকো সেই খান থেকে তুমি notification পাবে ঠিক আছে সেইখান থেকে ওদের সথে কথা বলে, part time যেটা কতা~ উম বলছো তুমি ঠিক আছে সেই part time job গুলো করতে পরো কোনো issue হবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে খুজতে হবে job এখন অনেক আছে প্রচুর আছে শুধু খুজতে হবে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুমি করতে পারবে but যদি এখন তোমার মনে হচ্ছে যে না আমার college ছ... তুমি বলবে সপ্তায় দু তিন দিন college যেতেই হয় তোমাকে, বাকি গুলো দিন তো তোমাকে যেতে হচ্ছে না but যে দু তিন দিন তোমাকে যেতে হচ্ছে সেই দিন গুলো হয়তো change করতে পরো তুমি timing টা সেটা করলে হয় but job যদি, হ্যাঁ but যদি job করো, তাহলে কি হবে, মানে যেটা balancing থাকে আমাদের, এবার তোমাকে পরার মধ্যে থাকতে হবে, তোমাকে পড়তে হবে ঠিক আছে এবার job যখন করবে তাদের ও কিছু process থাকে যেগুলোকে met করতে হয়, ঠিক আছে, তাদের ও কিছু টার্গেট থাকে যেগুলো fulfill করতে হয় ত যদি সেই মুহুর্তে issue হয় তখন কি হবে দু দিকেই একটু issue হয়ে যাবে, তার থেকে better যদি তুমি অ্যাঁ ভাবছো হ্যাঁ আমি দুটি handle করে নেবো এক সথে, খুব ভালো কথা

day shift এ college যেতাম, আমাদের ও same আ বারোটা থেকে ছটা অব্দি কোনদিন আঠ্টা অব্দি

ঘুম কম করতে হবে তাহলেই তুমি পারবে তো আপনি সরকারী job না খুঁজে private করলেন যে হম তো পরা~ প্রথমেই চেষ্ঠা করতেই পারতেন খুব ভালো কথা, যে, কেন আমি সরকারী job try করিনি, বাহহঃ try করেছিলাম একবার ই try করেছিলাম but হ, মানে সেটাও try নিজের তরফ থেকে করিনি জোর জবস্তি করানো হয়েছিল আমাকে, আমি কোনদি যাই ই নি সরকারী জবের কারণ ঐখানে দেখেছিলাম issue অনেক issue আছে government এর service এর জন্য এত exam দাও এই দাও exam এর পর exam, result বেরোবে কি বেরোবে না তারপর অনেক issue আছে, ঐখানে সময়টা নষ্ট করার থেকে যেই সময়টা নষ্ট করব সেই সময়টা মনে হয় আমি অন্য কিছু করে কিছু টাকা earn করে নেব main তো ওদের ফার্স্ট এ form fill up করো form fill up করার পর সেই কখন admit আসবে admit আসার পর center কোথায় পড়বে সেই center টা খোঁজো, exam দিতে যাও, exam বাপ রে বাপ exam দেওয়ার পর তো

এক জন এত কিছু আশা নিয়ে যখন সব কিছু করে তারপর হটাত করে declare করে দিল যে না exam টা cancel হয়ে যাবে, কেমন লাগবে তখন? যে সেটা একটা কষ্টের বেপার, দুঃখ তো লাগবেই এত কিছু করার পর. অনেক দুঃখ, শুধু দুঃখ নয়, অনেক দুঃখ. তো সেই জন্য আমি first এ বললাম না যদি তুমি দেখতে চাইছো টাকা, তাহলে তোমাকে বলবো private sector অনেক better ঠিক আছে সেখানে তোমাকে নিজের মত খুঁজে নিতে হবে, সেই company তে তোমাকে যেতে হবে, প্রচুর টাকা তুমি income করতে পারবে ঠিক আছে এবার যদি তুমি চাইছো যে না secure চাই আমার তাহলে তোমাকে বলব তুমি সময় দাও যদি তোমার কাছে অঢেল সময় আছে

এখানে বেকারের হার বেশি হলে আহ সবাই তো চাইবে চাকরি চাকরি সবাই চাকরি চাইছে এখন হইসে ব্যবসার বিষয়ে কিন্তু এখানে কম আছে এখন আমাদের অন্ততপক্ষে যে সময়গুলো নষ্ট করতেসে এই সময়গুলো নষ্ট না করে চাকরির পিছনে খোঁজা দরকার আবার পাশাপাশি অন্য কিছু করাও দরকার বসে না থেকে। হ্যাঁ তোমার কি কোনও plan-flan আছে এরকম বিষয়ে যে হচ্ছে এটা করা যায় দাদা একটা plan business-র plan আছে যেমন আমাদের একটা aunty আছে aunty বলল যে একটা তার জমি বিক্রি করবে নয়ন Properties তো একটা বিক্রি করবে একটা idea করে Aunty-র সাথে কথা বলেছি যে তার পয়েতাল্লিশ লাখ টাকা হলে বিক্রি করবে আর ওইটার দাম পঞ্চাশ লাখ টাকা হবে তাহলে ওটা যদি বিক্রি দেওয়া যায় তাহলে পাঁচ লাখ টাকা আমার থেকে যাচ্ছে এইভাবে ল্যান্ড property-র business-টা আবার আমার এভাবে করলে আহ ভালো হবে ব্যাপারটা ভালো একটা দিক হবে সেটা করা যায় কিন্তু বন্ধু আমরা তো প্রথম হ্যাঁ আর হচ্ছে এটা করতেও আমার মনে হয় যে টাকা পয়সার ব্যাপার না কারণ একটা জমির না

নাহ আমরা জমিটা কিনব না আমরা জমিটা কিনব না জমিটা আমরা বিক্রি করে দেব মানে জমি জমিওয়ালার কাছে থাকবে আর জমি আমরা যা হোক ধরে নিয়ে এসে ওদের সাথে কথা বলে deal করে বিক্রি করে দেব ওদের বিক্রি করে দিলে কী হবে যে ওরাই বিক্রি করল ওদের টাকাটা ওরা পেয়ে গেল আর মাঝখান থেকে আমরা ওই পয়েতাল্লিশ থেকে আমরা যদি পঞ্চাশে বিক্রি করতে পারি পাঁচ লাখ টাকা আমাদের হয়ে গেল আচ্ছা তারমানে আমরা হব যে নেটওয়ার্কিং নাকি মানে কী

হ্যাঁ হ্যাঁ আমাদের মাধ্যমে কমিউনিকেশন হবে আর বিক্রি করার দিন যেদিন টাকা দেবে পঞ্চাশ তখন আমরা পাঁচ লাখ নিয়ে নেব ওই ওনার কাছ থেকে হ্যাঁ এটা করা যায় তাহলে হচ্ছে বিনা মুনাফা Invest-এ সময় দিয়ে তাহলে হচ্ছে ক্রেতাকে আগে একটা দাম মিটাই যে হ্যাঁ আপনাকে এরকম একটা দাম দেব এর উপরে যেটা হয় আমরা হচ্ছে Client-কে বলে সেটা আমরা করে দেব আপনারা একটা মূল্য পাচ্ছেন আপনার জমিটা বিক্রি হচ্ছে না তারপরে আমরা একটু ছুটোছুটি করে Client ডেকে আপনি একটা দাম চাইবেন তারপরে এর উপরে যদি বেশি হয় সেটা আমরা করে নেব এরকম কিছু তাই তো হ্যাঁ হ্যাঁ এটা হলে অনেক ভালো হবে হ্যাঁ এটা করাই যায় হ্যাঁ এটা একটু দৌড়াদৌড়ি করলাম বন্ধুদের সাথে সবার সাথে Share করলাম বিক্রি করলাম এটা এটায় কোনও Investment-র প্রয়োজন হচ্ছে না

এখন তো Invest করে এখন তো loss করা এগুলো আসলে উম একটা মানে Tension-র একটা বিষয় হয়ে দাঁড়ায়

হ্যাঁ এটাতে আমার Invest-টা করার লাগছে না শুধু একটু পরিশ্রম করার লাগছে

হ্যাঁ এটা একবার আমার Expert এরকম যদি আবার আরো পাঁচ সাতটা আসতে থাকে তাহলে কিন্তু আসলে আমাদের Invest-র দরকার হচ্ছে না এক টাকাও Invest-র দরকার হচ্ছে না হ্যাঁ এটা করা যায় হ্যাঁ আর তোমার চিন্তাভাবনাটা বেশ ভালো লাগল ভালোই আসে আর কী করা যায় আর এটা তো একসময় চোখে লাগবে এর পাশাপাশি আর কিছু করা যায় না হ্যাঁ হ্যাঁ এটা তো Part time কেন এটা তো অল্প একটু সময়ের ব্যাপার কারোর সাথে দেখা হল তার সঙ্গে কথা বললাম

হ্যাঁ আমাদের তো এটা তো প্রচুর সময় ব্যয় Huge পরিমাণ সময় দিতে হচ্ছে এরকম কোনও কিছু না

Social Media-তেও বললাম যে না হয় একটা জায়গা বিক্রি হবে চার পাঁচটা জায়গা বিক্রি হবে তুমি থেকে খোঁজ খবর রাখলা যে কেউ বিক্রি করবে আমরা করে দিলাম Sneezing Land Land Properties তো

হ্যাঁ আর সব মিলিয়েও দিন শেষে যখন ওইটার কাজ হবে Complete হবে তখন একটা Big amount পাওয়া যাবে আর কী হ্যাঁ আমার মাসে যদি একটা বিক্রি করতে পারি তাহলে পাঁচ লাখ সাত লাখ টাকা হয়ে যাবে হ্যাঁ ঠিক না?

হম এই অবস্থা তা এখন বিষয়টা হল কী যে আমাদের Social Media আহ আশেপাশের লোকজন অনেকে জমি কিনবে কিন্তু জায়গা পাচ্ছে না ভালো আহ Place পাচ্ছে না এগুলো আমার মনে হয় Land Properties Business-টা অনেক

হ্যাঁ হ্যাঁ এটা ভালো আছে তোমার Idea-টা ভালো আর হচ্ছে যে আমার মনে হয় যে যেহেতু বা দেশ আগাচ্ছে তথ্যপ্রযুক্তি সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আমার মনে হয় যে এগুলো Online-র মাধ্যমে ওরা করতে পারে হয়তো দু'একটা

যে জমিটা বিক্রি হবে সেটার একটা Footage বা Video click করে সেটা Upload করে যে এরকম এরকম position ডাক number pin number বা রেকর্ডিয়া এগুলো জানাই যদি আমরা পোস্ট করি তাহলে আমার মনে হয় লিগালি এটা ভালো হবে এবং client

হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা Idea করেছ যে কারণ আমরা ঘরে একটা ক্রয় বিক্রয় Matter-র ক্রয় বিক্রয় একটা Group আছে Page আছে এখানে আমিও মনে হয় দিতে পারি তুমি এখান থেকে দিলা অনেকে আছে আসছে বাসায় Job-র জন্য চাকরির জন্য খুঁজছে ওরাও জানতে পারল আমরাও জানতে পারলাম ওরা ওখানে যেয়ে মানে আমাদের সঙ্গে Contact করল তখন আমরা এটা বিক্রি করে দিলাম এটা প্রথম একটা ধাপ হতে পারে আমাদের business-র জন্য প্রথম একটা ধাপ হতে পারে আর আমাদের Investment-র জন্য আমরা কিছু টাকাপয়সা জমালাম হ্যাঁ হ্যাঁ তা করা যায় আচ্ছা আজকে বাজারদরের যা অবস্থা এগুলোর মধ্যে আসতে হবে হ্যাঁ মানে বসে থাকার চাইতে চাকরির preparation চলবে পড়াশোনা চলবে পাশাপাশি যদি আমরা তো মানে সচরাচর জন্য যদি এটা করি তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে হম এখানে এই উপর দিয়ে টাকা আসল আর আমরা পাশাপাশি এরজন্য তো অনেক বাইরে মানে কোনও কাজ বন্ধ করে নিয়ে এটায় সময় দিচ্ছি এমন কোনও কিছু লাগছে না

ঠিক না? হ্যাঁ তা তো অবশ্যই এটা just আমরা হচ্ছে সময়ের ফাঁকে ফাঁকে করা যায়

আমাকে রাত্রে বসে পড়তে হবে এই হচ্ছে নয়টা দশটার সময় আমরা এসে আমরা facebook-এ Contact করলাম ইয়ে করলাম Group-এ Share দিলাম একজনকে জিজ্ঞেস করলাম তারপরে একটা post করলাম আমরা তারপর এটা Share করলাম পরে বিক্রি করে দিলাম আর যেই জমিটা বিক্রি হবে সেটার সরজমিনে গেলাম সেটা দেখলাম position, রাস্তা ঠিকঠাক নিয়ে

আমাদের মাধ্যমে বিক্রি হয়ে গেল এবং পরে জানল যে আমাদের এটা আসতে আসতে যখন বড় হবে তখন আমরা একটা নাম দিতে পারি আমাদের মানে একটা প্রতিষ্ঠান এই এইটা করে আমরা একটা নাম দিতে পারি কিন্তু

হ্যাঁ যেকোনও একটা নাম দিয়ে land properties business তাহলে Land property-র সবাই আমাদের সাথে মানে তখন আসতে আসতে সবাই জেনে যাবে যখন আমাদের সাথে Contact করবে তখন জমি কেনার জন্য যে কোনও place আছে কিনা ভালো place তখন আমরা কিন্তু একটা মানে আমাদের কাছে তখন যারা বিক্রি করবে তারা আমাদের সঙ্গে Contact করবে তখন আমরা office-এ বসে থেকে কাজগুলো করতে পারব হ্যাঁ তা অবশ্য ঠিক তখন দেখা যাবে যে আমরা দু'একজনকে রাখতে পারলাম হম এটা তখন আমরা রেখে দিলে এবার আমরা এই কাজটা আমরা Part time হিসেবে করব মানে আমরা সবসময় যে সময় দেব তা নয় আমরা অন্য কাজে ব্যস্ত থাকব অন্য business-এ থাকবে এটা পাশাপাশি একটা business যখন হবে তখন হবে

at least job কবে পাব কীভাবে পাব এগুলো করতে করতে life-টাকে কাটানো যাবে না কারণ সময় নেই তো এতদিন পড়াশোনা করলাম আমরা পড়াশোনা করতে পড়াশোনার পিছনে বিশ পঁচিশ বছর কাটাইয়া দিচ্ছি আর চাকরি করছি কত বছর পর্যন্ত আহ গেলে চাকরির বয়স হয় পনেরো বিশ বছর তারমানে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যায় তাহলে তিরিশ বছরের জন্য পঁচিশ বছর সময় নষ্ট করে পড়ালেখা করে job-র পিছনে পড়েছি তারপর এখানে পড়াশোনা করে যদি এই সম পরিমাণ আমরা উপার্জন করতাম আমার মনে হয় কী যে আমরা

হ্যাঁ হ্যাঁ Sure আর যে পরিমাণে হচ্ছে আমরা পড়াশোনা করছি তো আমরা সেই পরিমাণে হচ্ছে job নাই

হ্যাঁ একটা graduation Complete করেও সে হচ্ছে দেখা যাচ্ছে যে যেগুলো দোকান খুলে বসছে এটা তো অহরহ দেখছি Social Media-তেই দেখা যাচ্ছে হ্যাঁ চা বিক্রি করছে

যে এই যে land property আরো business আরো অনেক অনেক business আছে আমরা সবদিকে ইয়ে করব আর আসলে কী ওঠার সময় আমরা যেটা পাব যেটা সহজে পাব সেটা ধরে আগে উঠতে হবে আগে invest করব না আগে এই যে সবাই

হ্যাঁ সেটাই ভেঙে পড়তে হবে আর কী হ্যাঁ আমি পরিশ্রম করব কিন্তু আমি invest করব না এই type-র একটা business plan-গুলো যেগুলো আমাদের আসে আমি একটা বললাম এরকম অনেক আছে এসবগুলো target করার আমাদের দরকার আছে এরপর থেকে এটার উপর আমার বেশি সময় লাগছে না

হম ঠিকই বলছ হ্যাঁ এরকম plan কি তোমার কাছে আছে কি না আমি তো একটা plan বের করলাম এই plan-টি দিয়ে মোটামুটি আমরা শুরু করতে পারব তারপরে এছাড়াও আমরা বাকি সময়ে ফাঁকা পাচ্ছি এই সময়গুলোতে আরো কোনও business-র plan আছে কি তোমার কাছে idea? business-র plan বলতে আমি এখন আর একটা plan মনে করছি সেটা মনে করো যে আমরা সমসাময়িক জিনিসগুলো নিয়ে online-এ বেচাকেনা করতে পারি এই তুমি যেরকম একটা বললা যে land property

তো যেরকম মনে করো যে বিভিন্ন district-এ যে বিখ্যাত বিখ্যাত খাবার আছে তারপর রাজশাহীতে যেগুলো আছে এগুলো নিয়ে যেরকম ধরো এখন শীতকাল চলছে এখন তোমার হচ্ছে খেঁজুরের রস সবাই এটা তৃপ্তি করে এটা কেনেও ভাই বা খেঁজুরের যে গুড় যেটা বা হচ্ছে নলেন গুড় যেটা বলে তো আমরা এগুলো packet-জাত করে Online-এ page খুলে post করে দিলাম

বিভিন্ন friends circle-কে share দিয়ে দিলাম এগুলো share দিয়ে দিলাম এগুলো করে online-এ order করল order করার পর হচ্ছে যে আমরা এখান থেকে packet-জাত করে couries-র মাধ্যমে আহ ক্রেতার কাছে পাঠাইয়া দিলাম হ্যাঁ এটা খুব ভালো idea হবে খুবই ভালো একটা ইয়ে হবে তবে এখানে আসলে আমরা কিনে রাখার বিষয়টা আসলে কী হবে কিনে রাখছি আবার আমার কিছু পরিমাণ টাকা আটকে থাকছে আমরা চাইছি কী টাকা আটকে না থাকুক আমাদের টাকা আমাদের কাছেই থাকবে কিন্তু আমরা ওই product যার product তার কাছেই থাকবে আমরা sale টাকা দেব ওকে হয়ে গেল মানে order আসল সেক্ষেত্রে আমি তার সাথে contact করলাম যে আমাকে এখন

ওকে বলে দিলাম যে পরেরদিন আমাকে শুনতে পাচ্ছ? জয় হ্যাঁ বলো বন্ধু বুঝতে পারছি শুনতে পারছি একটু কানেক্টিংয়ের সমস্যা হয়েছিল ওয়াইফাইয়ের আর কী ওহ আচ্ছা আচ্ছা তো আমরা আমাদের কাছে যে জিনিসপত্র না রেখে ইনভেস্ট করে টাকা নিয়ে এসে জিনিসপত্র কিনে আমরা রুমে রাখলাম সেক্ষেত্রে আসলে এটা অনেকসময় লস হতে পারে